মরিচ আ আ পুদিনা ইত্যাদি অনেকগুলো--

একানে ছবিটিতে একটি দুকান দেকা যাচ্চে এবং দুকানটি--

এখানে অনেক ও ধরনের আ লাইলনের জিনিস এবং অনেক ও ইলেকট্রিক জিনিস পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি সেতুও একটি নদীর ওপর দিয়ে যাচ্ছে এবং ওপ--

এখানে অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গাছপালা রয়েছে এবং উ ক ছেলে ও মেয়েটি ভাই বোন হতে পারে সম্ভবত।

এই ছবিটিতে দেখা যাচ্ছে অনেক বড় একটি বিল্ডিং বানানো হয়ে--

একানে দেকা যাচ্চে আ একটি লোক আ কি যেন বানা--

এই চবিটিতে দেকা যাচ্চে একটি কাপড়ের দোকানের মদ্যে দুইজন লুক বসে আচেন এবং একজন কাপড়ের দোকানদার আ কাপড় দেকা--

ওকানে দেখা যাচ্চে একটি দুকান দুকানটির বাইরে দুটি বাচ্চা একটি বসে আচে এবং অপর--

ছবিটিতে দেখা যাচ্ছে একটি দুকান এবং এটি কো এ ইলেকট্রিক ডিভাইসের দুকান হবে এবং--

অনেক সুন্দর পাহাড় রয়েছে এবং দু একজন লুকও দেখা যাচ্ছে লুকও এবং কুনো গরবাড়ি দেকা যাচ্ছে না।

জিম করচেন এবং এ ওরা অনেক সুন্দর একটি জায়গা।

ছাত্র-ছাত্রী নেই তিন চারজন ছাত্র-ছাত্রী শুধু উম পড়ে দু'জন পড়ে ব-বসে পড়েছে এবং একজন স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন কতা বলচে।